মাঠের পাশে অনেক সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ে অনেকগুলো শাটার দেখা যাচ্ছে।

প্রিন্ট আউট মেশিন দেখতে পারছি।

একজন এর মাথায় লাল রঙের টুপি দেখা যাচ্ছে।

দূর থেকে আকাশ দেখা যাচ্ছে।

বড়দের গিয়ার সাইকেল দেখা যাচ্ছে দুটো তাক দেখতে পারছি।

তিনটা পর্দা লাগানো রয়েছে।

অনেকগুলো গোলাপ ফুল দেখতে পারছি।

দূর থেকে আকাশ দেখতে পারছি।

একটা দোকানে কিছু ফল ঝোলানো রয়েছে।

একটা টিন -এর ঘর দেখতে পারছি।

একটা ঘর দেখতে পারছি ঘরের ভেতর একটা সাদা রংয়ের মারতি দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি হোটেল ।

লাল সাদা রঙের বেলুন দেখতে পারছি।

ফ্রিজের পাশে সাদা রঙের একটা বস্তা দেখা যাচ্ছে।

একটা কালো লাল রঙের চেয়ার দেখতে পারছি।

ছবিটি দেখে এটি একটি দোকান মনে হচ্ছে।

একটা বাটার জুতার দোকান দেখতে পারছি।

শ্যাম্পু -এর প্যাকেট ঝোলানো রয়েছে কিছু কাটুন উপর বিস্কুট দেখতে পারছি কতগুলি চালের বস্তা আছে।

একটা চেয়ারের ওপর কালো রঙের ব্যাগ দেখা যাচ্ছে।

বারান্দায় একটা দরজা দেখতে পারছি।

অনেকগুলো কারেন্টের তার আছে।

দূর থেকে আকাশ দেখতে পারছি।